খোলা আকাশ দেখতে পাচ্ছি ওখানে কিছু কাজ চলছে যে কাজটা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি কাজটি চলছে। এটাই আমার এখানে দেখতে পাচ্ছি।

হ্যা দোকানটা খুব-ই অ্য জনপ্রিয় একটি দোকান দেখে যতদূর মনে হচ্ছে এটুকুই আমরা এখানে দেখতে আহ পাচ্ছি।

এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি পার্ক যেখানে মাঝখানে একটি আ মূর্তি দাঁড় করানো রয়েছে সেই মূর্তি চারপাশের বসার জায়গা রয়েছে কয়েকটি ।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি খোলার রাস্তা রাস্তার মধ্যে দিয়ে কোন একটি প্রতিষ্ঠানে যাওয়ার রাস্তা যেখানে একটি বড়ো গেট রয়েছে যে গেট -টি খোলা রয়েছে একটি মানুষের দিকে হেঁটে চলেছে।